এখানে আমি মারুতি অথোরাইজড সার্ভিস সেন্টার দেখতে পাচ্ছি যার ভেতরে একটি মারুতি দাঁড়িয়ে রয়েছে।

অনেক লোকজন দেখা যাচ্ছে একটি গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে চারপাশে গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে আমি একটি বড়ো হল ঘর দেখতে পাচ্ছি।

দাঁড়িয়ে রয়েছে কিছু লোকজন জিনিসপত্র নিয়ে রাস্তার মধ্যে বসে থাকতে দেখা যা --

ইউ ভিজিট এগেইন এবং চারিপাশ গাছপালায় ঘেরা অনেক গাড়িও দেখতে পাওয়া যাচ্ছে যেমন টোটো টাটা সুমো বাইক ।